জায়গাটির পেছনে অনেক বড় গাছপালা ঘেরা।

সেই মসজিদের সামনে অনেকগুলো আলো জ্বালানোর জায়গা রয়েছে।

ছবিটি তোলা হয়েছে দা ফিট বক্স কে উপলক্ষ করে।

এবং সেই রাস্তা দিয়ে কিছু গরু সেখানে হেটেচলে বেড়াচ্ছে এবং কিছু গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে এবং কিছু মানুষজন রাস্তা দিয়ে হাঁটাচলা করছে।

সাজানো হয়েছে এবং সেটাতে ফুলমালা দিয়ে চড়াও করা হয়েছে। সেখানে একজন পুরোহিত রয়েছে ।

এবং বিল্ডিংয়ের সামনে কিছু নারকোল গাছ সেখানে রয়েছে এবং দিনের বেলায় এই ছবিটি তোলা হয়েছে।

ছবিটি তোলা হয়েছে একটি নদীর পার থেকে।

এখানে অনেক বিক্রেতা তাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। মাছ দেখছেন মাছ কিনবে বলে।

জায়গাজুড়ে সেখানে বনজঙ্গল রয়েছে এবং বৃষ্টি পুরো ফাঁকা বললেই চলে।

ছবিতে দেখানো হয়েছে দুটি স্ট্যাচু ।

তার সামনে কিছুটা জায়গাতে কিছু বাড়িঘর রয়েছে এবং বাড়িঘরগুলোর সামনে --

এবং তাদের পাশে দুটি লাইট পোস্ট সেখানে রয়েছে।

দাঁড়িয়ে সেই জিনিসটি দেখছেন লক্ষ্য করে ।

সেই বিউটি পার্লার সম্বন্ধে--

স্টেশনের এক একটি প্লাটফর্মে এই মুহূর্তে ট্রেন ঢুকছে সেখানে এবং দিনের বেলায় ছবিটি তোলা হয়েছে।

এই ছেলেটি পোজ দিয়ে মাথায় টুপি পরে সেজে সেই--

কম্পিউটার সেন্টারটি একটি বিল্ডিং -এর তলায় রয়েছে যে বিল্ডিং -এর নাম সানি ।

অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এবং ফ্যাক্টরির গেটের বাইরে-টায়।